এইটা একটা ক্রেন আছে। ক্রেন -এর মধ্যে দিয়ে গাছ তুলা হচ্ছে। বড় বড় গাছ-কে এই ক্রেন -এর মধ্যে চেন সিস্টেম -এর মধ্যে ওকে বেঁধে একটা সাইড -এ লোক আছে নাচানাচি করছে।

এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিছু একটা সমস্যা হয়েছে ঠিক আর লাল মাটির দেশ আর কিছু একটা লোক এপাশে হেলমেট পরে ব্যাগ নিয়ে কাঁধে এদিকে আসছে কিছু লোক দাঁড়িয়ে আছে কিছু একটা প্রব্লেম দেখা দিয়েছে এখানে খুব বড় হয়তো ।

দেখতে পাচ্ছেন এখানে একটা বাগান বাড়ি বাগান বাড়ির মধ্যে খুব থাড়ি একটা দেখাচ্ছে পাচ্ছেন বাড়িবাড়িটা খুব পুরোনো হয়ে গেছে হবে হয়তো রিপেয়ারিং করলে বা রং ফং করলে খুব সুন্দর দেখতে লাগবে। গাছপালা আছে খুব সুন্দর দেখাচ্ছে দু সাইড -এ এখানে চারিদিকে মাটিও আছে।

হ্যালো গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা ঝিলের মধ্যে পদ্ম গাছ বহু পদ্ম গাছ ঝিলে জলও আছে পদ্ম গাছ দেখা যাচ্ছে । পদ্ম গাছ হেভি সুন্দর সুন্দর রকমারি ফুল হয়েছে। কোনটা কুড়ি কোনটা ফুটেছে পাতাগুলাও শুকিয়ে গেছে কোথাও কোথাও বা নরম আছে ভালো দেখাচ্ছে খুব সুন্দর ঝিলটাও দেখাচ্ছে।